এবং দুটি চেয়ার রাখা রয়েছে গাড়িটির আরেক পাশে ছবিটি দিনের বেলা।

ছবিটি একটি সরকারি অফিসের ছবি। যেটির নাম নগরায়ণ। ছবিটির সামনে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে।

পিছনে একটি বড়ো বাড়ি দেখা যাচ্ছে এবং ফুল বাজারটি টিনের চাল দেওয়া। এটি দিনের বেলার ছবি।

এই ছবিটি একটি ফুল মার্কেট এর ছবি এখানে দেখা যাচ্ছে একটি মানুষ বসে আছেন এবং বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন।

স্কুল -টি সামনে বেশ কয়েকটি গাছ রয়েছে এবং ছবিটি দিনের বেলায় তোলা ছবি ।

এই ছবিটিতে দেখা যার একটি বড়ো বাড়ি বাড়ির সামনে একটি পুল রয়েছে সুইমিংপুল এ বেশ কয়েকজন মানুষ চান করছে-এ এবং উপরে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে-এ।

ছবিতে দেখা যাচ্ছে ঘর তৈরী জন্য কলম পিলার তোলা হয়েছে এবং তার পাশেই একটি--

এই ছবিটিতে দেখা যাচ্ছে অনেক অটো রয়েছে এবং বেশ কিছু চার চাকাও দেখা যাচ্ছে।